সেটাই সেটাই তোমরা যেতে পারবে হুট হাট করে চলে যেতে পারবে, কারন নিজে তোমাদের এত অসুবিধা হবে না যে না দিদির শ্বশুরবাড়ির লোক কি ভাববে না ভাববে যাব কি যাব না। না একটা ও ভালো হল যে দিদির দিদিকে মানিয়ে নিতে সুবিধা হবে মানে অনেক জনই থাকে যে হ্যাঁ মানিয়ে নিতে পারে না দেরি হয় একটু থাকতে অসুবিধা হয় যেহেতু ওখানে থেকেই এসেছে অনেকদিন তো অসুবিধা হবে না। হ্যাঁ যেহেতু চেনা জানা হ্যাঁ একেবারেই নিজেদের যেহেতু একটু দূরের হলেও একটু কিরকম কিরকম লাগে একেবারেই যে হেতু নিজের সে হেতু তো কোনো অসুবিধাই হবে না। এখন তো মেয়ের বাড়ি যেহেতু যখন যেতে মানে পরের হলে একটু অসুবিধা হত যেতে কি ভাববে না। ভাববে এ হয়তো নিজের তাই কোনো অসুবিধা হবে না। সেটাই সেটাই এখন বিয়ে না হলেও তো আমরা সেই যেতামই

তার জন্য আর কোনো অসুবিধা হয়নি।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 ওটা কোনো ব্যাপার নেই আরো কত বিয়ে তো আছে ওগুলোতে করে নেব। বাড়ির যেগুলো হবে না বাইরের তো অনেক দিদি আছে বোন আছে সেগুলো তো হবে। সে তো বটেই

তুমি ও তো বলছিলে তোমার ও তো দিদির বিয়ে হচ্ছে শুনলাম। হ্যাঁ আমার ও দিদির বিয়ের কথা চলছে মনে হয় fixed হয়ে গেছে। তোমার এখানে তো নয় আমার দিদি তো তাও তো তুমি দিদিকে হুট্ হাট দেখতে পাবা ইচ্ছা হলে আমি তো দেখতে ও পাবনা দিদির বিয়ে সেই কলকাতায়। আচ্ছা মানে কলকা মানে ওই ধরো কোনো বছরে এখন ধরো একটু মাসে মাসে আস্তে ও পারে কিন্তু যদি দু তিন বছর পর তো তখন বছরেও আসবে কিনা ঠিক নাই। কোনো ঠিক নাই তোমার এখন ও হবে না এখন কাউকে নেমন্তন্ন টেমন্তন্ন করা হচ্ছে না কারন এই আহ এই দুমাস বা এই মাস কটার মধ্যে হবে না হবে সেই ডিসেম্বরের last এর দিকে। তো এখন অনেক সময় আছে। আর অনেক সময় আছে তও তোমার দিদি তো আস্তে পারবে না বার বার। না না দিদি একদমই আস্তে পারবে না বিয়ে হয়ে গেলে কিকরে আসবে বলো আর কিছুদিন পর সংসারে যখন নতুন হবে নতুন বৌ থাকবে তখন হয়তো একটু আসতে পারল। বা আসতে দিল কিন্তু পুরোনো যত হবে তত সংসারের চাপ বাড়বে তো কিকরে আসবে সেটাই ভাবছি এত দূরে বিয়ে।

হ্যাঁ একদম একদম বললাম যে কাছে পিঠে দেখো দিয়ে বলছে না ভালো ছেলে খুব, মানে বললাম ঠিক আছে যখন ভালো ছেলে তখন দি দাও কিন্তু দূর অনেকটা, আপদে বিপদেও আসতে পারবেনা। আপদে বিপদে যেতে ও একটু time লাগবে তো ওখানে পছন্দ হল দিদির ও পছন্দ হয়েছে তো ওখানেই হবে আরকি বলছে। পছন্দ যখন হয়েই গেছে তখন তো আর কিছু করার নেই দিয়ে দেওয়াই উচিত। সেটাই পছন্দ যখন হয়ে গেছে বেকার বেকার কাছে দূরে দেখে লাভ নেই খুশি থাকলেই হল বাপু।

সেটাই যেটা উপর থেকে ঠিক করা আছে সেটা হবেই তাই বলে হবে না উপর থেকেই ঠিক বিয়ে হবে তো ওর সাথেই হবে।

হ্যাঁ এখন তো বিয়ে হতে হতেই ভেঙে যাচ্ছে বিয়েতে বসে সেটাই যার সাথে হওয়ার তার সাথে না না করতে করতে ও হবে আর যার সাথে না হওয়ার তার সাথে বিয়ে দিতে বসে ও বিয়ে ভেঙে যাবে। হ্যাঁ তো আমি ওই enjoy যখন করতে পারিনি তো নিজের দিদির বিয়েতে তো তোমার দিদির বিয়ে তো আসছে তখন একদম একদম আমার দিদির বিয়েতে তোমাকে তো আসতেই হবে অনেক আগে থেকে এক সপ্তাহ আগে থেকে তোমাকে আসতে হবে। এক সপ্তাহ আগে থেকে নয় কিন্তু হ্যাঁ বিয়ের দিন চলে যাবো। না না বিয়ের দিন আসলে হবে না একসপ্তাহ আগের থেকেই আসতে হবে। আহ তখন দেখা যাবে, এক সপ্তাহ আগে থেকে আসবো বা কি করব দেখা যাবে তখন

হ্যাঁ এখন অনেক দেরি আছে আমরা একটু সময় নিয়েছি। তে তো আর হবেনা আর আমাদের বাড়িতে তো তেমন ছেলে নেই আহ মানে দাদা টাদা তো নেই। হ্যাঁ সেটা তো বটেই এখন পুরো দায়িত্বটাই এখন তো তোমার বাবার উপরেই। হ্যাঁ ওই জন্য আমরা একটু সময় নিয়েছি কি আমরা বলছি যে না এত তাড়াতাড়ি দেবনা, আমাদের একটু সময় লাগবে। সে কেনা কাটা আছে তারপর সে নেমন্তন্ন আছে তত্ব সাজানো আছে অনেক কিছু আছে তো ওরা ওদের কোনো তাড়া নেই যেহেতু জিজু কাজ করছে এখন কলকাতা ছেড়ে যাওয়ার ইচ্ছা নেই জিজুর সেহেতু ওদের তাড়া নেই ওরা বলেছে আস্তে আস্তে হলেই আস্তে আস্তে করুন সময় নিন সময়টাতে নিতে হবে না। হ্যাঁ সেট ভালো কথা যেহেতু ধরো তোমার উম উম আগে থেকে করে নিলে একটু দূরে হচ্ছে তো অসুবিধা হত। হ্যাঁ তারপরে ওই তত্বর জিনিসগুলো আগে থেকে পাঠিয়ে দিতে হবে সেগুলো নিয়ে যাওয়া

hello

হ্যাঁ সেটাই যে আমাদের তো একেবারে নিজের নয় জানা ও না অচেনা ওদের ব্যাপারে ও কিছু খোঁজ নিতে হবে একটু এ করতে হবে। আবার অনেক দূরে ও হয়ে যাচ্ছে

যদি কারোর নিজের কাছে হত একটা মেয়ে তোমার অনেক চেনা জানা থাকতো কিছু জিজ্ঞেস করলে অনেক পাওয়া যেত যে হ্যাঁ কেমন কি ছেলে না ছেলে বলে দিত।

সেটাই হ্যাঁ অনেকটাই দূরে জানা শোনা সেরকম নেই , তো তাও এই কলকাতায় পিসি আছে পিসি দের কে বলা হয়েছে যে একটু খোঁজ লাগাতে। হম তাছাড়া তো বিয়ে তে ঠিক আচ্ছা তাহলে তোমার বিয়ে টা ঠিক করল কি করে মানে কলকাতায় কি করে দেখাশোনা করল ? কলকাতায় তোমার মানে দিদি ওই পিসি এর বাড়িতে গিয়ে পিসির বাড়িতে কার বিয়ে ছিল তো আমরা গেছেলাম। তো তখনি দিদিকে দেখেছে দিদির দিকে খুব পছন্দ হয়েছে , জিজ্ঞেস টিগেস করেছে।

সবই তো হয় বিয়ে যখন দেখাশোনা করে যেগুলো বিয়ে গুলো হয়। সেগুলোই ঘুরতে গিয়ে কিন্তু বা ওই কারোর বিয়ে তে গিয়ে ওই সবই হয়। হ্যাঁ ঐগুলোই হয়েছে আরকি ওটাই হয়েছে তোমার এখানেই ওই পিসি কে বলেছে সেদিন পিসি বলেছে। যে পিসি বলল যে ঠিক আছে কথা বলছি দিয়ে তারপরে পিসি তোমার, আহ ই করল। কি বলে উম ওদের ব্যাপারে খোঁজ ও নিচ্ছে পিসি খোঁজ না নিয়ে না। হ্যাঁ সেটা তো বটেই বিয়ে দিতে গেলে খোঁজ তো ভালো করে নিয়েই নিতে হবে কেমন কি ছেলে। যার তার সঙ্গে তো আর বিয়ে দেওয়া হবে না। না দিয়ে পরবর্তীকালে তখন অসুবিধা হয়ে যাবে।

হ্যাঁ তখন একটা ই হবে অসুবিধায় পরে যাবে। ওই জন্যই সব কিছু দেখে শুনে আগে থেকেই তো ওই জন্যই তো time টা নেওয়া, যে একটু সময় ও পাবো একটু দেখা ও যাবে আবার আমাদের কাজ গুলো ও হবে। হ্যাঁ দূরে যেহেতু তো এখন সময় নিয়ে করাটাই ঠিক কারন কাছে তো আর নাই যে তুমি দেখা শুনা ভালো করে দু চারজনেই দেখাশুনা হয়ে যাবে সময় লাগবে একটু। সেটাই সময় তো লাগবেই দূরে যেহেতু পিসি কে বলা আছে যে পিসির কষ্ট হচ্ছে। আচ্ছা তাহলে ঠিক আছে তোমাকে একটু পরে ফোন করছি হ্যাঁ আমি।

সুনতে পাচ্ছি আর বলছি কেমন আছো তুমি

ভালো আছি আর বলো তোমার কি করছো এখন

এইতো আমি এখন job -এ আছি কাজ করছি তোমার সাথেই কথা বলছি

তোমার পড়াশোনা কেমন চলছে আমার ভালোই চলছে এই মাধ্যমিক দিলাম সবে

ও আর কি করার ইচ্ছে আছে

হ্যাঁ job -তো তো মানে future -এর একটা job না থাকলে কি বলতো নিজের একটা life থাকে না

অনেকটা দেখো ঘ অনেক ইচ্ছায় থাকে যে ঘোরাঘুরির ব্যাপার থাকে বন্ধুদেরকে নিয়ে enjoy করা cafe -এ যাওয়া BREATH

তাইতো তো তুমি পড়াশোনাটা ভালো করে করবে কেন পড়াশোনা ছাড়া তো দুনিয়ায় কিচ্ছু নেই

দেয়পড়াশোনাই এগিয়ে নিয়ে যায় মানুষকে

বলছি job -ও করো পড়াশুনাটাও দেখো কেনো ওটা ছাড়া মানুষ চলতে পারে না

আমার নাম দিয়া তোমার নাম কি

আর বলো হুঁম আ কি কি তুমি তো মাধ্যমিক যখন করছো exam হয়ে গেছে তোমার হ্যাঁ এখন exam হয়ে গেছে এখন তো free

আচ্ছা আচ্ছা আচ্ছা কোন কলে ইয়ে school -এ পড়লো তোমাদের seat

আমাদের আ অন্ধ্র অ্যাসোসিয়েশন

আচ্ছা ভালোই মানে question ভালো এসছে

Good ম মনে হচ্ছে যে pass করবে মনে হচ্ছে মানে কিছু কি লা

ওখান থেকে maturity হবে obviously হবে তো

Yeah কিন্তু মাধ্যমিক দেয়ার সাথে সাথে তোমার life -এ কিছু যেমন আঁকা আছে dance আছে

হ্যাঁ ওইটার struggle -এ তোমাকে তোমাকে করতে হবে কেনো তুমি যদি ওটা যদি না করো তুমি আ মানে ওটা যদি বসে যায় তোমার ইচ্ছাই করবে না যে এটা এটা করবো কিন্তু দেখবে যখন

আচ্ছা আচ্ছা আমি hip hop শিখেছে

আমার ইয়ে বেহালা আছে ওখানে আমার sir সুরাজ sir বলে একটা sir আছে ওখান দিয়েই শিখতাম

আমি ওই ধরো আ ম এক বছর মম some out শিখেছি তারপর আমি ছেড়ে দিলাম তো আমার মা বলল দেখ dance কতদিন করবি তুই তুই এক

কর তারপর তোর যদি ইচ্ছা করে তোর পয়সা দিয়ে তুই dance কর আমার দেখা~

শিখেছিলাম মানে ওই দশ বছর অব্দি আমি শিখেছি মা আ minimum কদিন আট মাস মতন শিখেছি তখন আমার বয়স দশ

তো mam -টার শরীরটা খারাপ হয়ে যাওয়াতে আর শেখা হয়নি আমার তারপর দিয়ে আর ছেড়েই দিয়েছি dance -টা

করো ওইটা করো ঘরে করে কত তো ইউমু YouTube -এ সব

ঘরে তো সব সময় হয়েই আছে আমি মানে কাজ করতে করতেই নাচি

হ্যাঁ মানুষে এগিয়ে যায় মানুষ তো

এখন এটা social -এ আর media -তে এমন করে social life এমন করে দিয়েছে যে

birthday cake বলো আ তুমি dance বলো গান বলো ঘরেই

আমারও সবাই bindas আছে একটু মায়ের শরীরটা খারাপ কেন ম পাকা নেই

তার sugar -টা একটু খানি বেড়ে গেছে ওটা নিয়ে চিন্তা তো কাজ একটা job -এর জন্য খুঁজছে তাই অ্যা একটা job -এর জন্যেই আমি এটা তোমার actually আমার job -এর line -এই তোমাকে call করা হয়েছে কথা বলা হ~

আচ্ছা তুমি আগে কোথাও job করতে